adding functionalities using modules এর tutorial আপনাদের স্বাগত
in tutorial modules সাথে পরিচিত হব আমরা book module এবং forum module সম্পর্কে শিখব
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
modules এবং themes drupal সাইটে extend বা ফীচার জোড়ার প্রাথমিক উপায়
drupal একটি পূর্ণ content management system দেয় কিন্তু কখনও কখনও অধিক প্রয়োজন হলে modules প্রয়োজন
modules drupal সাইটে ফীচার জোড়ে এখানে তিন ধরণের modules রয়েছে
এখানে core modules রয়েছে এই modules ডিফল্টরূপে drupal এর সাথে আসে
এগুলি বন্ধ করা যাবে কিন্তু ftp প্রয়োগ core সাইটের core area they যাবেন না এবং modules মুছবেন না
drupal আপডেট করলে তাদের পুনরায় ইনস্টল করতে হবে
core modules drupal এর মৌলিক কার্যকারিতা করতে ডিজাইন core হয়
এরপর contributed modules রয়েছে ইতিমধ্যে একটি ইনস্টল করেছি devel আগেই ইনস্টল করেছি
contributed module একটি module যে community কান্ট্রিবিউটরের একজন এটি drupal org তে উপলব্ধ
অন্তিম module হল custom module
এটি যেখানে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা project জন্য প্রয়োজন এই module উপলব্ধ নয় এবং এই পর্যন্ত কেউ চিন্তা করতে পারে
তাই খুব সম্ভবত এটি নিজে বানাতে have but কাউকে টাকা দিয়ে বানাতে have
drupal এ অনেক ভিন্ন modules উপলব্ধ
drupal org তে আমরা ইতিমধ্যে 32458 টি modules দেখতে পারি
modules অনেক জিনিস করে
module content type a field জুড়তে পারে আরেকটি module সমগ্র সাইটের জন্য সম্পূর্ণ voting system জুড়তে পারে
কিন্তু আমরা শুধুমাত্র সেই module ব্যবহার করি যা আমাদের থাকা drupal সংস্করণের সাথে সামঞ্জস্যপূর্ণ
তাই এখানে সর্বদা modules filter করতে হবে drupal org/project/modules
আমরা তাদের filter করলে তারা সর্বদা জনপ্রিয়তার ক্রমে তালিকাবদ্ধ হয়
প্রথম তিন চারটি পৃষ্ঠায় সবচেয়ে জনপ্রিয় modules থাকে যার means তারা সবচেয়ে বেশী ব্যবহৃত হয় এবং সবচেয়ে সহায়ক
সারসংক্ষেপে modules বৈশিষ্ট্য যোগ করে এবং drupal org to অনেক বিনামূল্যের modules রয়েছে
আমাদের আগে নির্মিত website খুলি extend we টিপে নীচে scroll করুন
এখানে কিছু modules রয়েছে যা ডিফল্টরূপে drupal এর সাথে আসে কিন্তু তারা ইতিমধ্যে চালু নেই
book module সক্রিয় করি
আরেকটু scroll করুন এবং আমরা forum module পাবো সেটিও চালু করুন
আমরা একই সময়ে দুটি সম্পূর্ণ পৃথক modules চালু করতে পারি
নীচে scroll করে install এ টিপুন
book module এবং forum module দুটি একেবারে পৃথক module
কিন্তু তারা একেবারে নতুন content types বানায় এবং এটি এক্সটেন্ড করে drupal এ কার্যকারিতা যোগ করে
drupal modules অনেক ভিন্ন কাজ করে যদিও তারা সবই modules
কখন site নতুন বৈশিষ্ট্য যোগ করতে চান কোথায় এটি একটি সম্পূর্ণ নতুন কার্যকারিতা বা এমনকি শুধু একটি নতুন field type
drupal core extend করতে module যোগ করছেন
এখন structure এবং content types a টিপুন সেখানে দুটি নতুন content types দেখিbook page এবং forum topic
book page content type check করতে content এবং add content এ টিপুন
book page site একটি বই বানায় যাতে অধ্যায় নেভিগেশন এবং এমনকি block রয়েছে the যেখানে চাই যেতে পারে
book page এ টিপুন title হিসাবে our drupal manual লিখুন
body তে লিখুন: this is the beginning of our drupal manual
publication settings a নতুন setting রয়েছে
book outline a টিপুন এবং none কে create a new book a বদলান save and publish a টিপুন
এখানে add child page named নতুন link লক্ষ্য করুন drupal org তে documentation a টিপুন
এখন understanding drupal we টিপলে আমরা book module দেখি
এখানে ডানদিকে navigation রয়েছে এখানে পৃষ্ঠার শেষে আরো কিছু navigation রয়েছে যা নিজেই তৈরী হয়
বাম দিকে links রয়েছে
drupal concept we টিপুন লক্ষ্য করুন এখানে navigation রয়েছে
ডানদিকে navigation ও এক্সপ্যান্ড হয়েছে যা এরপর কি আসছে তা দেখায়
আমরা book module প্রয়োগ করে সম্পূর্ণ এবং জটিল user guides বা কোনো we বানাতে পারি
এখন সাইটে ফিরে গিয়ে add child page এ টিপুন
title হিসাবে installing drupal এবং body হিসাবে this is where we explain how to install drupal লিখুন
লক্ষ্য করুন এটি আমাদের ব্যবহৃত drupal manual we নিজেই রাখা হয় এটি হয় কারণ আমরা create book page we টিপেছি
save and publish টিপুন
আমরা দেখি যে navigation আমাদের জন্য নিজেই তৈরী হয়
up টিপুন এটি main level নিয়ে যায় মনে করুন আমি আগে বলেছি যে এখানে একটি block রয়েছে
structure এবং block layout এ টিপুন
sidebar first এ block রাখি place block টিপুন এবং আমরা দেখি যে এখানে book navigation menu রয়েছে
place block এবং তারপর save block এ টিপুন
save blocks এ টিপে site ফিরে যান এখানে book navigation our drupal manual এবং installing drupal রয়েছে
আমরা নতুন child pages যোগ করলে তারা প্রয়োজনে পতিত এবং বৃদ্ধি পাবে
আবার মনে করাই go drupal org go যান user manual go documentation এর মাধ্যমে browse করুন go এটি হতে book module ব্যবহার করে
এটি সত্যিই শক্তিশালী যদি এই ধরণের content আপনার site প্রয়োজন আপনি এখানে title এবং body তে সীমাবদ্ধ নই
content type এ fields জুড়তে পারেন যা book module এর সাথে আসে
forum থাকায় একটি website সত্যিই উপকৃত হলে forum module সত্যিই সহায়ক
content এবং তারপর add content এ টিপুন
forum module আসলে new content type বানায় যাকে forum topic বলে
সেখানে field able রয়েছে যার means আমরা শুধু title এবং body তে সীমাবদ্ধ নই
forum topic a টিপুন নতুন forum topic লিখুন learning drupal forums এটি general discussion a রাখুন
body then লিখুনhi im just learning drupal can someone help me
save and publish টিপুন
এটি forum content types এ থাকায় কেউ comments করে প্রতিক্রিয়া দিতে পারে
একটি comment যোগ করিsure i can help you should just read everything at drupalville! এবং save টিপুন
আমরা super user হিসেবে লগ in করায় এই নিজেই অনুমোদিত হবে
এখন general discussion we টিপলে একটি general discussion হয়
learning drupal নামে forum topic এটি comment সাথে রয়েছে
in আমরা comment we টিপে comments যোগ করা অব্যাহত রাখতে পারি এইভাবে আমরা সকল forums বানাতে পারি
forums শব্দে টিপি
নতুন forum topic জুড়তে এখানে টিপতে পারেন যা general discussion a হবে কিন্তু administrator হিসাবে আপনি you বাদে আরো পৃথক forum চাইতে পারেন
এখন সেটি করি structure এবং তারপর forums we টিপুন এটি যেখানে আমরা নতুন forums এবং নতুন containers জুড়তে পারি
আমি একটি forum জুড়তে চাইলে আমি এটি করতে পারি এবং আমি এটি চাইলে রিঅর্ডার করতে পারি
এখন content তারপর add content এবং তারপর forum topic a যান এখন আমার এটি অন্য forums a রাখার বিকল্প রয়েছে
এভাবে drupal সাইটে আমরা একটি সুন্দর forum বজিয়ে রাখতে পারি
এই সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি সংক্ষিপ্তকরণ করি এই tutorial আমরা শিখেছি: modules পরিচিতি book module এবং forum module
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ